অসংখ মাছের দোকান। এটা একটা ম ফিশ মার্কেট । ফিশ মার্কেটের মধ্যে একটি --

দেখা মনে হচ্ছে ছবিটি এটি একটি অনুষ্ঠান বাড়ির ছবি যেখানে টুনি দিয়ে সাজানো আছে জায়গাটি।

এই ছবিটা ভারতীয় স্টেট ব্যাংক এর ছবি ।

কারণ যে করিডোরটা গায়ে দেওয়ালে ভারতীয় স্টেট ব্যাঙ্ক হোডিং লেখা রয়েছে। লোগো রয়েছে।

এটা একটা পর্যটনকেন্দ্র যেখানে হরপ্পা মহেঞ্জোদারোর ছবি মনে হচ্ছে যেখানে--

পর্যটকরা ঘুরতে গেছেন ছেলে মেয়ে নির্বিশেষে সবার কাছে ব্যাগ রয়েছে।

এই ছবিটা যাদবপুর সুপার মার্কেট --

আর অসংখ্য গাছ দেখা যাচ্ছে। চলন্ত অবস্থায়--

এটা চার্চের ভিতরের ছবি। যেখানে কোনো--

ছবিটি সুইমিং পুলের ছবি ছবিটির--

ছেলেমেয়েদের বসিয়ে হাতের কাজ শেখানো হচ্ছে দুজন টিচার -কে দেখা যা--

একজন মহিলা উম-ম মাছ কেটে দিচ্ছে বিক্রেতা একজন উম মাছ কেটে দিচ্ছে এবং ক্রেতারা দাঁড়িয়ে রয়েছে।

যেখানে কেউ বসে নেই। সুন্দর করে সাজানো রয়েছে জায়গাটি।

আ ছবিটির মধ্যে দেখা যাচ্ছে এখানে আ- ইটা একটা খ্রীস্টান কলে--

ছবিটির মধ্যে দেখা যাচ্ছে-এ অসংখ্য লোকজনের ভিড় এবং বিল্ডিং দেখা যাচ্ছে বড়ো বড়ো গাছ রয়েছে।

এটি একটি ব্যারাজে এরিয়া যেখানে ব্রিজ রয়েছে জলজ একটা ছবি কোন মানুষজন দেখা যাচ্ছে না ছবিটির মধ্যে এবং --

ছবিটির মধ্যে দেখা এখানে মায়েরা নিয়ে এসেছে বাচ্ছাদের ভ্যাকসিনেশন সেন্টারে ।

ছবিটা দেখে মনে হচ্ছে এটা একটা ইন্সটিটিউট কর্পোরেট অফিসের ছবি।

এই ছবিটাতে দেখা যাচ্ছে এটি একটি রেস্টুরেন্টের ছবি যেখানে টেবিল চেয়ার রয়েছে টেবিল -টি সুন্দর ভাবে টেবিল ম্যানার্স -এ সাজানো রয়েছে এবং খাওয়ার দাওয়ার-এর--